দোকানটির নাম হচ্ছে তুলি অ্যান্ড সুতো। দোকানটিতে নানান রকমের তুলি এবং সুতোর জিনিস পাওয়া যায়।

সামনের ছবিটিতে পার্ক দেখা যাক-- এখানে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে।

পার্ক -টিতে বাচ্চাদের জন্য বিনোদনের কয়েকটি আয়োজন করা হয়েছে পার্ক -টিতে কয়েকটি গাছ দেখা যা--

সামনে ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের কাঁচের ভেতরে মিষ্টি ছোলা ভাজা বাদাম ভাজা ঝুরিভাজা রয়েছে।

ছবিটিতে একটি মাঠ রয়েছে। মাঠে কয়েকটি বড়ো বড়ো গাছ রয়েছে।

বাড়িটির সামনে একটি রাস্তা রয়েছে রাস্তার পাশে দুটো গাছ দেখা যাচ্ছে।

সামনে একটি পেট্রোল পাম্পের ছবি দেখা যাচ্ছে । এখানে একজন লোক বাইকে তেল ভরছে।